খুবই শিগগিরই তারা বেরিয়ে পড়বে এখানে অনেকজন--

আমার সামনে আমি একটু সেলুন দেখতে পাচ্ছি এখানে চুল কালার করা চুল কাটা এবং সমস্ত কিছু করা হয় বলে আমার মনে হচ্ছে এখানে অনেকেই।

এবং খুব সুন্দর ভাবে সাজানো গোছানো আছে সমস্ত প্রোডাক্ট ।

আমার সামনে আমি কোন কলেজ দেখতে পাচ্ছি বলে আমার মনে হচ্ছে কলেজ টি অনেক বড়সড়ো এবং এই কলেজ - এর রুম গুলি অনেক বড় বলে মনে হচ্ছে- এ--

এখানে খেলার মাঠে কিছুজন ব্যাক্তিকে আমি দেখতে পাচ্ছি সময়টা বৈকালের সময় বলে আমার মনে হচ্ছে।

এখানে বাচ্চাদের শেখার জন্য অ আ ক খ এর বই সমস্ত কিছুই পাওয়া যায় দোকানটি খুব বড়।

দূরে এই ছেলেমেয়েদের গার্জেন উম বসে আছে যাদের নাচ শেখা হয়ে গেলে তাদেরকে বাড়ি নিয়ে যাবেন।

আমার সামনে আমি তো বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং টি রামেশ্বরা অল সিঙ্গম সেবা প্রতিষ্ঠান বলে আমার মনে হচ্ছে বিল্ডিং টা খুবই বড় এবং সামনে আপনার রামেশ্বর - এর --

আপনার ঘাস বসানো হয়েছে বলে মনে হচ্ছে দূরে আমি একটি মানিপ্লান্ট ও দেখতে পাচ্ছি এবং সামনে একটি টি.ভি ও দেখা যাচ্ছে বলে আমার মনে হচ্ছে।

ছোট জলাশয় ও আছে উম তার মাঝখানে আপনার একটি নৌকার ব্যবস্থা করে দেয়া হয়েছে নৌকোটিও খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে ।

এখানে ঝোলানো আছে বিভিন্ন ধরনের ফেস ক্রিম আপনার শ্যাম্পু ।

আমার সামনে আমি এটি জলধারা দেখতে পাচ্ছি এটি আপনার পাথরের মধ্য দিয়ে জল বেয়ে চলছে বলে আমার মনে হচ্ছে আপনার আশেপাশে অনেক সবুজ গাছও আমি দে--